অনেকগুলি কালো রঙের টেবিল ও চেয়ার দেখা যাচ্ছে।

এখানে একটা বড়ো রুম আসে ।

উপরে অনেকগুলি কালো রঙের লাইনের তার রয়েছে।

এখানে একটা বড় দোকান দেখতে পাচ্ছি।

এখানে একটি বড়ো রাস্তা আসে ।

সাদা ও লাল রঙের দুইটা চেয়ার দেখতে পাচ্ছি।

কয়েকটা বাইক লক্ষ্য করা যাচ্ছে।

উপরে একটি কালো রঙের ফ্যান ঝুলানো রয়েসে।

কয়েকটা বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছি।

লাল রঙের একটি ডাসবিন লক্ষ্য করা যাচ্ছে।

আলমারিতে অনেকগুলি জিনিসপত্র রাখা রয়েসে।

এখানে একটি বড় রুম আসে।

এখানে একটি ডান্সের এস্টেজ আছে।

দেওয়ালে একটি কালো রঙের বড় ফ্যান রয়েসে।

নিচে একটা বড় ডাস্টবিন লক্ষ্য করা যাচ্ছে।

নীচে অনেকগুলি ছোট ছোট পাথর রয়েছে।

টেবিলের উপরে একটি কালো রঙের কম্পিউটার দু রয়েসে।

লোহার একটি ব্যারিকেট দেওয়া রয়েসে।

এইখানে একটা বড় মাড আসে।

একজন মানুষকে সাইকেলে বসে থাকতে দেখতে পাচ্ছি।

বসার জন্য হলুদ রংয়ের একটি চেয়ার লক্ষ্য করা যাচ্ছে।

নীচে অনেকগুলি ছোট ছোট ঘাস রয়েসে।

উপরের বোর্ডটিতে কিসু ইংলিশ দিয়ে লেখা রয়েসে।

এখানে একটা বড় মন্দির আসে।

বড় বড় কয়েকটা পাহাড় লক্ষ করা যাচ্ছে।

একটি জালানা দেখা যাচ্ছে।

দেওয়ালে একটি সাদা রঙের টেবিল ফ্যান রয়েছে।

সাদা রঙের একটি কার দেখতে পাচ্ছি।

এখানে একটা বড় সাদের বাড়ি দেখতে পাচ্ছি।

উপরে অনেকগুলি ফুল লক্ষ্য করা যাচ্ছে।

এখানে একটা বড় দোকান আসে।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

এখানে একটা বড় দোকান আসে।

কয়েকজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি।

নীল রঙের একটি দেখতে পাচ্ছি।

হলুদ ও সবুজ রঙের অনেকগুলি বেলুন লক্ষ্য করা যাচ্ছে।

এখানে অনেককটা বাড়ি দেখতে পাচ্ছি।